বড় স্কুল -এর ক্যাম্পাস কলেজ -এর।

একটা টায়ার রাখা আছে তারপরে লাইট জ্বলছে ।

দুটা ব্যক্তি দুই সাইড এ দাঁড়িয়ে আছে।